এটি একটি পুজোর প্যাণ্ডেল একটি ক্লাব থেকে করা। সাদা প্যাণ্ডেল ভেতরে ঠাকুর রয়েছে। সামনে সাজানো রয়েছে --

সূর্য অস্ত যাচ্ছে সেজন্য আকাশটা এরকম সুন্দর লাগছে সেই মেয়েটা ছাওয়াটা জলের মধ্যে পড়েছে সামনে একটি গঙ্গা রয়েছে পাসে অনেক গাছপালা।

একটি পাঁচিল করা আছে | নতুন করা হয়েছে পাঁচিল টা বসার একটি বসার জায়গা তৈরি হচ্ছে |

সিলিং থেকে কিছু আলো দেখা যাচ্ছে | বিল্ডিং আছে সিঁড়ি আছে একটি বসার চেয়ার আছে | অনেক প্যান্ট জামার পিস রয়েছে।

একজন ভায়োলিন বাজাচ্ছে পাশে একটি পাকিস স্ট্যাচু আছে পাশে কিছু গাছ রয়েছে নিচে ঘাস রয়েছে পিছনে একটি বিল্ডিং রয়েছে কিছু আলো রয়েছে চার--